এটি একটি ফুড ষ্টল ।

এই স্থাপত্য শিল্পগুলোর মধ্যে অনেক অজানা তথ্য লুকিয়ে থাকে আমাদের উচিত এদের যত্ন নেওয়া।

চারিদিকে সবুজ এবং সবুজ অরণ্য হয়ে আছে।

সেটি নির্মাণের জন্য পারমিশন পায়।